বর হলুদ রঙের পাঞ্জাবি ও কোনে লাল হলুদ রঙের শাড়ি পড়েছেন।

একটি টাইস বিছানো পাকা রাস্তা দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে কিছু চিনে মাটির পেইন ও কোমর দেখা যাচ্ছে।

এখানে সম্ভবত একটি ইস্কুল দেখতে পারছি।

সামনেই দুটি বড়ো গাছ দেখতে পারছি।

গাছের পরিচর্চায় একজন ব্যক্তিকে লক্ষ্য করা যাচ্ছে যিনি পাইপ দিয়ে জল দিচ্ছেন।

সামনে একটি মোটরসাইকেল পার্ক করা আছে।

দেওয়ালে বিভিন্ন সার্টিফিকেটও দেখতে পাচ্ছি।

আশেপাশে স্থাপনা ও লাল রঙের সাজসজ্জা দেখে মনে হচ্ছে এটি কোনো প্রশিক্ষণকেন্দ্র হতে পারে।

সামনে প্রবেশদ্বারের কাচ দিয়ে ঘেরা।

ঘরটি সুন্দরভাবে সাজানো আছে এ্যাবং কাঠের ছোপার উপরে কভার রয়েছে এ্যাবং কাঁচের টেবিলে ফুলদানিও রয়ছে।

আশেপাশের দৃশ্য দেখায়ে মনে হচ্ছে এটি অধ্যেক শহর এলাকা।

একটি ওপিস চেয়ার ও একটি ডেক্স রেখা আছে।

বা পাশে একটি কাঁচ দেখতে পাওয়া যাছ--

এখানে একটি দোকানের দৃশ্য দেখানো হয়েছে।

দোকানের সামনে লেছ কুরকুরে বিভিন্ন সামগ্রী প্যাকেট ঝুলন্ত দেখা যাচ্ছে।

একটি নীল চেয়ারে একজন ব্যক্তি বসে আছেন।